এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক মানুষ থেকে অন্য মানুষের কাছে চিঠির আদান প্রদান হয়।

এইখানে একটি পার্ক -এর দৃশ্য দেখানো হয়েছে। যেই পার্ক -এর মধ্যিখানে সুন্দর ফোয়ারা রয়েছে ।

এটিকে দেখে একটি ক্লাসরুম মনে হচ্ছে। ক্লাসরুমে যেমন ছাত্রছাত্রীরা পড়েন এবং একজন শিক্ষিকা পড়ান ।

বাইক আছে অটো আছে বিভিন্ন আরও ব্যস্ত মানুষজন রাস্তা দিয়ে চলাফেরা কর--

বিভিন্ন-অ-অ মানুষের খুব ভিড় চারিদিকে।

এবং যা খেয়ে খুব তৃপ্তি অনুভব করি।

গাড়ি দাঁড়িয়ে আছে এবং কলেজের যে মনোরম পরিবেশ কলেজ জীবন আমরা সকলেই মিস করি।

থাকে তখন গচ্ছিত রাখি এই ব্যাংক -এই যেখানে আমার সমস্ত টাকাপয়সা সুরুক্ষিত থাকে।

গায়ে বিভিন্ন রকমারি জামা-আ যেটা খুবই।

এখানে স্টেজে কিছু ব্যাক্তিবর্গ আছেন কোনো অনুষ্ঠান চলছে এবং স্টেজের সামনে --

এখান থেকে কিনে নিয়ে যেতে পারে এবং সেটা বিভিন্ন অফার -এর সঙ্গে।

বিয়ে বাড়ির মতোই মনে হচ্ছে এবং ডেকোরেশনটাও খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।

এইখানে আমরা চোখের সামনে খুব সুন্দর একটি জলের--

এই জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের এর পাথরের খাঁজে খাঁজে বেয়ে এসছে এক সুন্দর পাহাড়ি ঝর্ণা।

যিনি দেখা যাচ্ছে জিম করে নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করছে এইখানে আমরা দেখতে পাচ্ছি জিম করার জন্য আরও বিভিন্ন--

কারণ এইখানে ব্যাংক -এর নিচে একটি এ .টি .এম দেখতে পাচ্ছি যা বর্তমানে বন্ধ থাকলেও অল টাইম মানি ।

কিন্তু সেই টাকা তোলার সময় আমাদেরকে প্রচুর লাইন দিতে হয়।

এবং খুব মজা পেতে পারে আমার তো মনে হয় এটি একটি চিলড্রেন পার্ক যেখানে শুধুমাত্র শিশুরাই মজা করার জন্য আসেন।

এইটা একটি সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। যেখানে পাহাড়গুলোকে মনে হচ্ছে একটার পর একটা কেউ সাজিয়ে রেখেছে।